হম হম না বাবা এটা কমে যাওয়ার পরে আর online থেকে at least কিনে মুখে মাখিও না Online থেকে কিনে তো আরও আমি ভাবে নিয়েছি যে online এর আর কিছু কিনবো না। না কেনা কোন জিনিস online থেকে কিনে মুখে টুখে মাখিও না Product face এর জন্য hair এর জন্য বেশি ক্ষতি করছে, হম ওগুলো বেশিই তো ক্ষতি করে আহ duplicate জিনিস যত সব আমি একটা জিনিস নিয়ে ঠকে গেলাম আমার ঠোঁটের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তোমার আরও বেশি হয়ে যেত তুমি প্রথমে বুঝে গেছিলে তোমার আর লাগাও নি বলে তোমার কিছু হয়নি আরও কয়েকবার যদি লাগিয়ে নিতে তো তখন problem হয়ে যেত হ্যাঁ আমি বুঝতে পেরে গেছিলাম দিয়ে আর আমি লাগাতাম না ছেড়ে দিয়েছিলাম লাগানো কারণ প্রথম দিনই বুঝতে পেরেছিলাম যে উঠে যাচ্ছে, এত উঠে যাচ্ছে এতো উঠে যাচ্ছে আর ওটার সাথে সাথে দেখছি চামড়াও উঠতে লেগেছে,

উঠে যাচ্ছে আবার তোমার জ্বালার জন্য আরও বুঝতে পেরেছিলে বেশি জ্বালা করছে যেখানে

জ্বালা করেনা সেদিনকে অতো জ্বালা করতে লাগে তখন তো বুঝতেই পারবে হম জ্বালা করছে তারপরে উঠে যাচ্ছে তারপরে চুলকাচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে আমি বললাম গেল আমারও গেল, আমি বললাম না বাবা আমি আর use করবো না থাক পরেই থাক ওটা কাউকে দেবও না আর নিজেও use করবো না কেন দিয়ে অন্যের ক্ষতি করবো বলো? এইযে অন্য জনকে আরও ওরো হয়ে যাচ্ছে তখন আবার

তখন আমাকে ধরবে না যে তুমি দিয়েছো কোন product ভালো জিনিস ভালো product না হলে use করা ঠিক না

একদমই না। তোর friend তার কি হলো? তোর কাজল নিয়ে?

একটু একটু বলছে কমছে চোখের জল পড়াটা কমছে লাল হয়ে আছে জল পড়াতে কমেছে , কমবে কমবে, কেন কমবে না চোখের তো কিছু হয়নি ও এখন থেকে তো লাগাচ্ছে অনেক দিন হয়ে গেলে তখন তো আর কমতো না এখন থেকে ডাক্তার দেকাচ্ছে বলে কমছে হম আর ব্যাপারটা কি জানো এখন কাউকে gift টে makeup এর জিনিস বা কোনো use করার জিনিস গায়ে মাখা বা মুখে মাখার জিনিস দিতেও ভয় লাগে কি থেকে কি বেরিয়ে যাবে। করার নেই আমারটা একদম মানে বেশি হয়েছে ওই যখন আমি প্রথম ডাক্তার দেখিয়ে ছিলাম তখন সেই laser এর treatment করেছিল ওটা থেকেই আরও বেশি হয়েছিল

একবার এতো ফুলিয়ে দিয়েছিলো laser এ

ফাটার জায়গায় আরো ফুলিয়ে দিয়ে ছিল হম মুখটা তোমার সব সময় এতো ফুলে ফুলে থাকে। ফোলাটা ওটার জন্য ঘায়ের জন্য ফুলছে না ওটাতে ঘুমোচ্ছি তো তখন ঘা গুলো জ্বালা করছে ওগুলো তো ফুলবে তাহলে

ওগুলোতো ডাক্তার দেখে দিয়েছে ওগুলোতে তো আর duplicate দেবেনা ডাক্তারে

ভয় বলে কোনো ব্যাপার না কিন্তু ভয় ওদেরকে অতো থাকবে না কারণ ওরা যেটা দেবে ওটা ভালোই দেবে কারণ দেখো ওরা তো ওষুধ দেওয়ার জন্যই আছে। সেটাই খারাপ product তো ওরা দেবে না

ডাক্তার যেটা আমি একাই একটা মানা করে দিচ্ছি ধরো ওই যেই আমাদের যেই গুলো comment গুলো delete করে দিচ্ছে ওরা ওই ডাক্তারের জন্যই কাউকে বললেও ডাক্তার তো আর কিছু করতে পারবে না না

সেটাই সেগুলো কি করে বন্ধ করবে?

বলছি যে হ্যাঁ আমার ব্যাথা করছে চুলকাচ্ছে তো কি ওষুধ দিচ্ছে ব্যাথা কমাটাই দিচ্ছে না তার জন্যই তো আর যাবো দেখি ব্যাথা কমার জন্য যখন বেশি চুলকাবে তুমি এক কাজ করবে নিমপাতা সেই ডাঁটি গুলো হয় না নিমপাতা দিয়ে চুলকাসুড়সুড়ি দেবে দেখবে চুলকানিটা কমে যাবে চুলকানিটা বড়ো কথা নই চুলকানিতে এইরম কাপড়ের সুড়সুড়ি দিলেও কমে যাই কিন্তু ওইযে ব্যাথাটা হচ্ছে ওটার জন্যই অসুবিধা আজকে বর্ধমান যাতে হবে তো এবার এইখানে তো আর দেখাচ্ছি না সেই বর্ধমান থেকে ওষুধ আনতে হবে হ্যাঁ এখানে ঠিক হবে না ওখানেই দেখালেই ঠিক হয়ে যাবে তোমার আর কিনিও না কিছু online এ আমি তো আর কিছু কিনছি না online এ আমি দোকানেই গিয়ে কিনে আনবো বাবা,

স্বাভাবিক দেখলেই order করতে ইচ্ছা করে আর এটা ডাক্তার বলে না যে এখানকার ডাক্তার দেখাবো ঠিক হয়ে যাবে এটা যার যেখানে suit হয় সেখানে ঠিক হয়ে যাই হ্যাঁ সেটাই, ওখানে তো দেখাচ্ছি দশ-বারো দিন হলো দেখি কতদুর কি হচ্ছে এখন তো তাও একটু কমেছে, তাহলে ওখানেই ধরে দেখাও কমে যাবে কমেছে বলতে কি ঘা গুলো কমেনি একটু উপর থেকে কালো কালো শুখিয়েছে

আরও ওই ব্যাথার ওষুধটা নেই তো তার জন্য শুখোয় ব্যাথা করছে তার জন্য আরও ভালো হচ্ছে না ব্যাথা থাকলে তো আর না ব্যাথা থাকলে আর কি করে শুকাবে ব্যাথাটা কমছে বলেই তোমার শুকোতে সুবিধা হচ্ছে বেশি হাত লাগাইয়ো না এখন তো আমি হাত দেওয়া বন্ধ করে দিয়েছি কাপড় মোছামোছি করি মানে এইতো নিমপাতা দিয়ে করলাম হম নিমপাতা দিয়ে সুড়সুড়ি দেবে দেখবে চুলকানিটা কমে যাবে নিমপাতা করেই সুড়সুড়ি হম তাহলে হাতটা লাগবে না আর নিমপাতা তো আহ নিমপাতা তে ভালো হয় অনেক জিনিস ঘা টা ভালো হয়ে যাই তো নিমপাতা দিয়েছো সুড়সুড়ি দাও ঠিক লাগবে, তোমার বাড়ি একদিন যাবো ভাবছিলাম তাই হ্যাঁ এসো অসুবিধার কি আছে? অসুবিধা এরকমই কিছু দিই কিন্তু ব্যাথা করবে তো থাকা যাবে না তাও বটে গো আমার কোনো অসু

হম তাও আসিও পারলে, যাবো একবার মানে থাকতে তো পারবো না একবার গিয়ে দে হ্যাঁ অনেকদিন থেকে আসনি আসিও একবার রাখছি তাহলে ঠিক আছে একদিন যাবো বেশ বেশ ঠিক আছে সাবধানে থেকো হ্যাঁ হম হম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

আহ গোল্ডেন ওরিওল, আহ পড়ি বুল বার্ড, থ্রী কোড, কিংফিশার, ওয়াক টেল, গ্রেট ইন্ডিয়ান হর্ন বিল এর মতো বিভিন্ন পাখি তুমি দেখতে পাবে